বেশ প্যান্ডেল এর স্থাপত্য বেশ ঐতিহ্যবাহী বলে মনে হচ্ছে।

মিলিয়ে এটি একটি শান্ত সবুজময় পরিবেশ মনে হচ্ছে।

মহিলাটির হাতে কিছু একটা রয়েছে।

ভবনের প্রধান ফাটকের ওপর সম্ভবত কোনও প্রতিষ্ঠানের নাম লেখা।

ছবিতে দেখা যাচ্ছে একটি ব্যস্ত রাস্তার ধারে কিছু লোক এবং একটি হলুদ অটোরিকশা দাঁড়িয়ে।